ঘরের ভেতর ও উম ভেতর তিনটি মেয়ে আর এবং চারটি ছেলে বসে নিজেদের মতো হাতের কাজ করছে আর এক টিচার আছে ঘরের ভেতর।

একটি ম্যাডাম দাঁড়িয়ে আছে এ ম্যাডাম বসে আছে | আর দুটি ছেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছু আঁকছে।

তে অনেক লোকজন বসে আছে কিছু অর্ডার করেছে খাওয়া দাওয়া করছে তারপরে হুম দুটি হুম একজন ফোনে কথা বলছে আব--